যা দেইখে ধারণা করা যায় তারা হয়তো কোনো মাস্টার আর সদইস্য।

এবং করে আরেকটি গাড়িও আছে।

এটিএমের বাইরে একজন লোক দাঁড়িয়ে আসেন অনেকগুলু বাইকও দেখা যাচ্ছে।

এবং আশেপাশে অনেকগুলি তার ছড়িয়ে রাখা হয়েসে।

সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি রাখা আসে সাজিয়ে।

এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি উম একটি কফের সামনে দাঁড়িয়ে আসেন কফের নামটি ওপরে বড় করে লেখা রয়েসে দ্যা সিটি কফি ।